শপ -টি সুন্দর সুন্দর স্ট্যাক -এ সাজানো আসে কিছু বক্স -এর মধ্যে আসে।

এখানে একটা হোটেল এর দৃশ্য দেখা যাইতাসে যেখানে রুম ও আসে।

ঘরটি টিন -এর চাল দেওয়া ওয়াল -টি হলুদ কালার -এর লোহার দরজা জানালা আসে।

কোনো একটা যন্ত্রের মদ্যে দিয়া দেকতেছে সম্ভবত রাস্তার কোনো কাজ হইতাছে।

আসে উপরের দিকে একটা সাইনবোর্ড আসে।

এইখানে একটা স্টেজের বড় এরিয়া রয়েছে।